খুব সুন্দর খুব সুন্দর একটি উ-ম ট্রাক্টর দেখতে পাওয়া যাচ্ছে নীল রঙের পেছনে তার আ--হ হাল করার জন্য যন্ত্র লাগানো হইয়াছে ট্রাক্টরের -এর চারটি চাকা দেখতে --

এটা একটা কাগজ দিয়ে তৈরী করেছেন স্কুলের ছেলেরা তাদের প্রজেক্টের জন্য লাল রঙের কাগজ সাদা রঙের কাগজ কালো হলুদ--